libreoffice baseএর এই কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
ডিজাইন view ব্যবহার করে প্রশ্ন তৈরি করা
ক্যোয়ারী ডিজাইন window টেবিল যোগ করা
ক্ষেত্র নির্বাচন
for জন্য আমাদের পরিচিত library ডাটাবেস নিয়ে কাজ শুরু করা যাক
in library ডাটাবেসwe বই এবং সদস্যদের সম্পর্কে তথ্য সংরক্ষিত আছে
এছাড়াও একটি table সদস্যদেরকে বইগুলির সম্পর্কে তথ্য রয়েছে
আমরা এখন একটি নতুন প্রশ্ন তৈরী করব যাতে যে সব বই যে সদস্যদের দেওয়া হয়েছে সেগুলির একটি তালিকা প্রস্তুত করা have
অন্য কথায় সদস্যদের দেওয়া বইগুলির একটি ইতিহাস তৈরী করা have
library ডাটাবেস খুলুন
বাম panel ক্যোয়ারীস আইকনের উপর click করুন
ডান panela create query in design view click করুন আমরা এখন একটি নতুন window দেখতে পাচ্ছি যেটিকে query ডিজাইন window বলা হয়
এবং আপনি উপরে একটি ছোট পপআপ window দেখতে পাচ্ছেন যাতে লেখা add table or query
এখানে আমরা প্রশ্ন সংক্রান্ত তথ্যের উৎস লিখব
সদস্যদের দেওয়া বইয়ের ইতিহাস জানতে আমাদের প্রশ্নে তিনটি টেবিলের প্রয়োজন হবে
এটি করার জন্য তালিকার books table ক্লিক করুন এবং তারপর পপআপ window ডানদিকে add button ক্লিক করুন
আপনি একইভাবে booksissued table এবং members table যোগ করুন
এখন আপনি দেখতে পাচ্ছেন পটভূমির query ডিজাইন window তিনটি টেবিল দেখা যাচ্ছে
এখন এই পপআপ window বন্ধ করুন
এরফলে query ডিজাইন window সামনে এসে গেছে
লক্ষ্য করুন তিনটি টেবিলই window উপরের অর্ধেক অংশে রয়েছে
এখানে এই টেবিলগুলির মধ্যে কিছু ফাঁক রাখা যাক
members table উপর click করে সেটিকে একদম ডানদিকে টেনে আনুন
তারপর booksissued tableএ click করে সেটিকে টেনে centre নিয়ে আসুন
এখন আপনি কিছু রেখা দেখতে পাচ্ছেন যেগুলি টেবিলগুলিকে যুক্ত করেছে এগুলিwe হল সম্পর্ক বা relationship যেগুলি আগে প্রতিষ্ঠা করা হয়েছিল
আপনি we linesগুলির উপর double click করে সম্পর্কের বিস্তারিত বিবরণ দেখতে পারবেন
এখন query ডিজাইন window নিচের অর্ধেক অংশ দেখা যাক
এখানে সেলগুলো অনেক সারিতে সজ্জিত রয়েছে আমরা যখন প্রশ্নটি তৈরী করব তখন এটিকে পূর্ণ করা হবে
প্রথমে field column নিয়ে আলোচনা করা যাক
যে ক্ষেত্রগুলি আমরা ফলাফলwe দেখতে চাই সেগুলি এখানে উল্লেখ করতে হবে
এর জন্য আপনি window উপরের অংশে books table শিরোনাম ক্ষেত্রের upper double click করুন
এরপর members table name ক্ষেত্র
তারপর booksissued table issue date ক্ষেত্র
এরপর return date actual return date
লক্ষ্য করুন window নীচের অর্ধাংশে এই ক্ষেত্রগুলি প্রথম সারিতে আছে
এছাড়াও সংশ্লিষ্ট table নামগুলি তৃতীয় সারিতে রয়েছে
এরপর দ্বিতীয় সারির alias লক্ষ্য যান
এখানেই আপনি নির্বাচিত ক্ষেত্রগুলির জন্য বর্ণনামূলক names উল্লেখ করতে পারবেন
সুতরাং ছবিতে যেমন দেখা যাচ্ছে সেভাবে ছদ্মনামগুলি লিখুন
এখন এই ছদ্মনাম নিয়ে কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে
এরপর দেখা যাক কিভাবে নির্দিষ্ট ক্রমে সাজানো যায়
আপনি এখানে ফলাফলwe তথ্যের ক্রম নির্দিষ্ট করতে পারেন
যেহেতু আমাদের দেওয়া বইগুলির ইতিহাস প্রয়োজন আমরা এটিকে সময় অনুসারে সাজাব
অর্থাত আমরা ফলাফলটি বই দেওয়ার তারিখ অনুযায়ী ঊর্ধক্রমে সাজাব
এই জন্য আপনি sort সারিতে issuedate ক্ষেত্রের নিচের খালি cellwe click করুন
visible ঠিক আছে পরের সারিতে যাওয়া যাক
এখানে আপনি নির্বাচিত ক্ষেত্রগুলিতে টিক দিয়ে বা টিক তুলে দিয়ে সেগুলির দৃশ্যমানতা পরিবর্তন করতে পারেন
লক্ষ্য করুন আগে থেকেই সবকটিতে টিক চিহ্ন দেওয়া রয়েছে
এরপর ফাংশন সারিতে যান
এবার criterion সারিতে যান
এখানেই আমরা ফলাফলের উপর সরল বা জটিল শর্তাবলী প্রয়োগ করতে পারি
উদাহরণস্বরূপ আমরা প্রশ্ন করতে পারি কোন কোন বইগুলি সদস্যদের দেওয়া হয়েছিল কিন্তু সেগুলি for ফেরত আসেনি
অর্থাত কেবলমাত্র সেই বইগুলি যেগুলি checked in করা হয়নি
তাহলে checkedin ক্ষেত্রের নীচে এই সারির খালি সেলটিতে click করুন
ঠিক আছে আমাদের এই প্রশ্নটি চালানো যাক
এরজন্য আপনি keyboard shortcut f5 ব্যবহার করতে পারেন অথবা window উপরের edit menu click করে
window উপরের অর্ধেক অংশে can আপনি কিছু তথ্য দেখতে পাচ্ছেন
এগুলিই হল আপনার প্রশ্নের উত্তর
লক্ষ্য করুন আমরা সদস্যদের দেওয়া বইয়ের ইতিহাস date পাচ্ছি এবং এটি বই দেবার তারিখ অনুযায়ী সাজানো আছে
এখন আপনি নীচের query ডিজাইন এলাকায় যেতে পারেন এবং যেমনভাবে চান সেভাবে এটিকে পরিবর্তন করতে পারেন
উদাহরণস্বরূপ checked in সংক্রান্ত শর্তthe সরিয়ে দিন
এখন f5 টিপে আবার প্রশ্নটি চালানো যাক
এখন আপনি প্রশ্ন থেকে পাওয়া তথ্যের একটি দীর্ঘ তালিকা দেখতে পাচ্ছেন
এরপর control s টিপে প্রশ্নটি সংরক্ষণ করে নিন একটি ছোট পপআপ window খুলে গেছে
প্রশ্নটির এখানে একটি বর্ণনামূলক name দিন
লিখুন history of books issued to members
এবার ok বোতামে click করুন এবং এই window বন্ধ করুন
আপনি প্রধান base window প্রশ্নের নামের উপর double ক্লিক করে we সংরক্ষিত প্রশ্নটি খুলতে পারেন
তাহলে আমরা ডিজাইন view ব্যবহার করে একটি প্রশ্ন তৈরী করতে সফল হয়েছি
এখন একটি অনুশীলনী আছে:
nisha sharma নামক সদস্যকে দেওয়া বইগুলির একটি তালিকা তৈরী করুন
এখানেই libreoffice baseএ ডিজাইন viewতে প্রশ্ন নির্মাণ সংক্রান্ত এই tutorial সমাপ্ত হল
সংক্ষেপে আমরা শিখেছি কিভাবে:
ডিজাইন view ব্যবহার করে একটি প্রশ্ন তৈরি করা যায়
এবং ছদ্মনাম ধার্য করা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
আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ শুভবিদায়